তো অসুবিধা হয়নি তখন যে কিভাবে আ ছাত্রদের বা ছাত্রী student - দের কী ভাবে আপনি ম পড়াশোনার দিকটা কি ভাবে

তখন অসুবিধা তো হয়েছে বুঝিও তখন online class হয়েছে কিন্তু online class নিতে গিয়ে যখন ছাত্র ছাত্রীদের দেখতে পাচ্ছি না তাদের বকতে পারছি না

এই শিক্ষক শিক্ষিকারা যদি ছাত্র ছাত্রীদের বকতে না পারে কিন্তু তাদের ভালো লাগেনা এটাও একটা তাদের ভালোবাসার হয়তো একটা বকাটাও একটা নিরস্ব নীতি

Class -গুলো নিতে ভালো লাগতো না ওদের দেখতে পেতাম না ওরা কে কি দুষ্টুমি করছে কে মন দিয়ে শুনছে এসব দেখতে পেতাম না তারপরে ওরা কি জানি আছে কিনা সন্দেহ হতো video on করা পালিয়ে গেছে video off করে পালিয়ে গেছে কিনা বা আমি একা একা বকছি না তো হয়তো একশো জনের থাকার কথা হয়তো চার-পাঁচজন বসে আছে এমন নয় তো এরকম লাগতো

দীর্ঘদিন আ আ সেই সময় বন্ধ ছিল train বন্ধ ছিল আ একটা একটা আপনি তো অভ্যস্ত দীর্ঘ বহুদিন ধরে আপনি চাকরি করছেন মানে শিক্ষয়িত্রী এ পদে আছেন তো আপনার কিরম কিরকমে এতদিন বসে থাকা সকলেরই তাই হয়েছিল তা কোনো বা ফল নেই মানে সেই মতো কোনো effect হয়নি

প্রভাব পড়েননি আপনাদের college জীবনে college -এ মানে আপনার চাকরি জায়গা থেকে এসে সেরকম প্রভাব পড়েনি যে আপনি কি মানে আপনি যেটা করতে চাইছেন সেটা করতে পারছেন না শুধুমাত্র করোনার জন্য

না আ তখন এই কথা

তখন তো অসুবিধা হয়েছে কিন্তু আবার যখন এখন স্বাভাবিক হয়ে গেছে তখন আবার স্বাভাবিক জীবনে অনেকটা ফিরে আসা গেছে

এটাই কথায় আমি আপনাকে একটা প্রশ্ন কর

আপনি তো নিজে theatre -এর সাথে যুক্ত আপনি

আর তাছাড়া বাইরে তো আপনার theatre -এর জন্য rehearsal -এ যেতে হয় Show করতে যেতে হয় এই যে এতটা সময় আপনি বাইরে থাকেন আপনার স্ত্রী আপনার

নাহ এইটাহ এইটা খুব কঠিন প্রশ্ন এটা এটা এই ব্যক্তিগত প্রশ্নের জবাব আমি ঠিক দিতে চাইছি না তবু যখন বললেন তখন বলি যে আমার স্ত্রী খুব সহনশীল

আর তাছাড়া বাইরে তো আপনার theatre -এর জন্য rehearsal -এ যেতে হয় Show করতে যেতে হয় এই যে এতটা সময় আপনি বাইরে থাকেন আপনার স্ত্রী আপনার না আপনার স্ত্রী সহনশীল আপনার স্ত্রী সহনশীল তা আপনার বিবেকে লাগে না কখনো যে আপনি তাকে ঠকাচ্ছেন কোনো অভিযোগ করে না

হ্যাঁ এইটা এইটা মনে হয় মনে হয় না বলব না তবে সেটাকে আমি ignore করি ignore করি এই কারণে

না না না না না একদম না একদম না আসলে যারা আমি কিছুই করি না তেমন কিছুই করি না কিন্তু যেটুকু করি, সেইটুকু একটু মন দিতে হয় ওইখানে মন না দিলে কিন্তু মানে একটা কে পেলে তা একটা ছাড়তে হয় না

সেইটাই করি আর কি আর বেশি কিছু না শোষণ বা deprive এই প্রসঙ্গে যাচ্ছি না এবং খুব আশ্চর্য লাগে উনি কিন্তু মেনে নিয়েছেন উনি কিন্তু আপনি যেভাবে কথাটা বলছেন উনি উল্টোভাবেই বলেন যে তুমি করো এটাই আমার আপত্তি হয়

আজ আপনার স্ত্রী খুব ভালো বলতে হবে তবে ওনাকে হয়তো আআ বিয়ের আরেক নাম যে adjustment উনি ওই theory -তে হয়তো বিশ্বাস করেন তাই হয়তো এটা আপনি পারছেন

না হ্যা নিশ্চয়ই সিংহভাগ উম কৃতিত্ব তো ওনারই আচ্ছা এবার আমি একটা প্রশ্ন করি আপনি যে সকাল দশটার সময় বেরিয়ে ছটার সময় আসেন

বে তার ফলে আপনার মনে হয় না যে আপনার দুঘরে ধন আপনার স্বামী থাকেন একা একা কি খাচ্ছে না খাচ্ছে আপনার ঐসব মনে হয় না আপনি এ চাকরিটা না করলেই পারতেন

আমার কক্ষনো এটা মনে হয় না কারন আমি আমার প্রতিবেশীরা বলবে যারা আমার বাড়িতে আসে তারা বলবে যে আমি আমার কাজের কোনো ত্রুটি রাখিনা তার প্রতিটা সময় খাওয়ার ভাগে ভাগে আলাদা

ও কিছু পরে নেই তো এই সমস্ত ও সবসময় আমি বাইরে থাকলেও খেয়াল রাখি কাছে থেকেও কিন্তু খেয়াল অনেকে রাখেনা বা দূরে থেকেও কিন্তু খেয়াল রাখা যায়

তাহলে কি ওই লাইনটা মিথ্যে যে যবে দেখা দেয় সেবা মাধুর্যে ছোঁয়া তখন সে হয় কি অনির্ব চলি ও সেবা মাধুর্যের ছোঁয়া দিয়েই তো রেখে যাই

না সেবা মাধুর্য মানে একেবারে আমি বলছি এ শারীরিক উপস্থিতিটা থাকে না সেই সময় একটা ফাঁকা বোধ করেন নিশ্চয়ই করেন আমার তো মনে হয় করেন করা করেন

তো আলাদা করে যে মহিলাদের ঘরে থাকতে হবে আপনি তো দেখছি তাতেই বিশ্বাসী আপনারা বাইরে বাইরে ঘুরবেন আর মহিলারা বাড়ি বসে থাকবে স্বামীদের খাওয়াবেও তারা সামনে বসে

আ না ভুল বুঝবেন না ভুল বুঝবেন না আমি just আলোচনা করছি আলোচনা তো কোনো মানে ব্যাপারটা যদি একটু আলোটা

তা নয় আমি সেইটাই বলতে যাচ্ছি আলোর দানা ভালোই জানা যায় আলোকপাত জানালা করতে পারি এবার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসছি

এবারে আপনি ছোটবেলার কথা বলুন আপনি কিভাবে এ এ এই এই পর্যন্ত তো আপনি এলেন মানে চাকরি জীবন ছোটবেলা থেকে আপনি কিভাবে ধাপে ধাপে ধাপে ধাপে এই প এখানে এলেন

ওটাই আমার বাবা আমার পিছনে মা তো আছেনই মা ঘর থেকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আমার বাবা

সব কিছুতেই আমার বাবা হাত ধরে ধরে মা ভর্তি করে দিয়েছে school -এ কিন্তু তারপরে সমস্ত জায়গায় সেই রাতের অন্ধকারে সেই ভোর বেলায় অন্ধকারে মনে পড়ে

যে Type করতে হবে amac Street থেকে ভোর বেলায় যেতে হবে আর ভোরের train -এ আমাকে বারাসাত থেকে যেতে হবে বাবা আমার সাথে গিয়ে আমাকে পৌ শিয়ালদায় গিয়ে পৌঁছে দিয়ে এসছে

তাহলে তো আপনি যখন প্রশ্ন করছেন না তখন আমাকেই

না আপনাকে তো আমি যে প্রশ্ন করেছি তার তো আমি জেনে নিয়েছি যে আপনি নারীদের

আর আপনি এটাই মুশকিল এটাই মুশকিল আপনার না ভেতরটা দেখতে পান না

আমার স্ত্রী ছি টা মানে আ করে হ্যাঁ করে না আমার স্ত্রী চাকরি করে এবং আমার স্ত্রী খুবই খুবই ভালো

আমার প্রতি সুচিত্রা যত্ন এটা ঠিকই মানে ঠিকই বলেছেন কিন্তু আমি একটা সার্বিকভাবে আলোচনা করছিলাম একটা প্রশ্ন করছিলাম এতে ব্যক্তিগতভাবে অ্যা আমি কোন কিন্তু আঘাত দিতে চাইনি আপনাকে আপনি তো আমাকে ব্যক্তিগতভাবে আঘাত দিলেন

এইটা কিন্তু সেইটা যদি হয় তাহলে কিন্তু

তবে মম য়া শুনেছি যে আপনি নাকি একটা কাজ হয় তো আপনার স্ত্রীর জন্য ছেড়ে দিয়েছেন

না

প্রসঙ্গ প্রসঙ্গটা তুললেন তখন বলি বা সেটা হচ্ছে যে জানেন তো এই সময় করোনার একটা বিরাট ব্যাপার ছিল সেইজন্যে আমার ইচ্ছা থাকলেও আমি সেটায় যেতে পারিনি হ্যাঁ আমার স্ত্রীর জন্যই যেতে পারিনি আমার স্ত্রী

হুম বারণ করেছেন মানে বারণ করেছেন মানে আপনার এক strictly বারণ করেছেন এ সেই কারণে যেতে পারিনি এখন হয়তো আবার যাবো হয়তো ভবিষ্যতে ভাবছি যেতে পারি সেই মুহূর্তে আমরা আমি যেতে সে কেউ সকল অনেকেই যেতে পারেনি তারমধ্যে আমিও একজন ছিলাম এটাই এইটাই আর কোনো কারণ নেই

আর এবারে এবার আর কিছু প্রশ্ন আপনার বলুন

আ আর প্রশ্ন হচ্ছে আপনি আ এই জিও আপনি তো প্রচুর theatre দেখেছেন আর এই প্রশ্নটা আমাকেও করেছেন আপনি যে প্রচুর theatre দেখে আপনার

সেই অল্প বয়স থেকে আজ পর্যন্ত কোন শিল্পীটা আপনার সব থেকে কোন শিল্পী আপনার মনে দাগ কেটেছে

Theatre -এ অভি না এতে আমার অনেকের মতোই আমার নিশ্চয় আ এ সৌম্য মিত্র, অজিতেশ বন্দোপাধ্যায় এরা উৎপল দত্ত

আ নিশ্চয় এই তিনজন অগ্রগণ্য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

বললাম তো সৌম্য মিত্র অজিতেশ বন্দোপাধ্যায় উৎপল দত্ত এরা আমার নমস্য ব্য যা আমার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

Arbi Arbi কি অবস্থা? কেমন আছেন? ing এইতো Arbi ভালো আছি আপনি কেমিন আছেন? Arbi আমি অনেক ভালো আছি, কী করছেন এখন? তো বসে আছি আপনি কী করছেন? ing বসে আছি হম তো এখনকার weather টা আপনার কেমন লাগছে? কেমন কাটাচ্ছেন? এইতো Arbi ভালোই কাটাচ্ছি মাঝেতো প্রচুর শীত পরেছিল তখুন একটু অসুবিধা হয়েছিলো আহ এখন মোটামুটি ভালো আছি আহ তারপর এখন একটু শরীরটা অসুস্থ ঠান্ডার কারণে গলা বসে গেছে শীত পড়েছিল তো আবার হঠাত করে গরম পরসে শীত গরম শীত গরম এইরকম করতে করতে মানে weather এর কারণে একটু অসুস্থ হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ weather টা একটু change হলে আসলে আমাদের কী সমস্যা হয়ে যায় যে weather একটু change হচ্ছে অনেকের হয়তো বা হয়না ing কিন্তু কারো হচ্ছে ঠান্ডা তে একটু problem আছে বা allergy র problem তাদের আসলে দেখা যাচ্ছে, weather একটু change হলেই সাথে সাথে কিছু না কিছু একটা সমস্যা হয় যেমন আমার যদি একটু ধরেন, একটু weather change হয়েছে ধরেন এখন একটু শীত আবার দেখা যাচ্ছে যে গরম মানে হুট করে যদি এমন হয় তাহলে আসলে balance করাটা খুব ing কষ্ট হয়ে যায় আমারও মানে সর্দি কাশি এগুলা লেগেই আছে আপনি বললেন আপনার গলা বসে গেছে আমার গলা না বসলেও সর্দি কাশিটা অনেক আছে এ আর এটা মনে হয় হচ্ছে weather change হচ্ছে এরজন্যে হয়তবা তো, কেমন কাটল শীতকাল? এই তো মোটামুটি কেটেছে বললাম না, মাঝেতো প্রচুর শীত পরেছিল তখন অনেক অসুবিধা হয়েছে আরকি এখন আবার আহ মোটামুটি আছে অত বেশি শীত নেই গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো ওখানে অত বেশি শীত নেই আবার এখন যে weather change হচ্ছে ঐজন্যে ভয়ও লাগে করোনার যে time যদিও আমি dose নিয়েছি দুইটা booster dose ছাড়া প্রথম আর দ্বিতীয় dose নিয়েছি তারপরেও ভয় লাগে. আবার দেখলাম নতুন করে news এ ঠান্ডার কারণে বাছাদের একটা সমস্যা মানে একটা রোগ হচ্ছে এইরকম হয় যে প্রচুর pain হয় জ্বর হয় তো এইসব নিয়ে একটু ভয়ে আছি তারপরেও দেখি আপাতত সুস্থ আছি আহ দেখি কাশিটা যদি দুই দুই একদিনের মধ্যে না ঠিক হয়, তাহলে একটু doctor এর সাথে consult করতে হবে আপনিতো সুস্থ আছেন তাইনা?

কিন্তু গ্রামে প্রায় পাঁচ থেকে সাত দিন এত্ত পরিমানে কুয়াশা ছিলো যে মানে বাইরে যেতেও ভয় লাগতেসিলো যে বাইরে যাবো এতো শীত ও ও প্রচুর ভয়ঙ্কর শীত ছিলো আবার ওটা হুট করে কমেছে আবার এখন একটু গরম মানে দিনের বেলায় ভালোই গরম আহ রোদের তাপ অনেক বেশী, এখনই

ঢাকাতেও প্রচুর শীত পড়েছে ঢাকা তো প্রায় three weeks এর মতো অনেক শীত সিলো উম মাঝে তো বোধহয় forteen degree celsious তাপমাত্রায় চলে আসছিলো ধকে প্রচুর শীত পরেছে এবার

বেশি এবার অনেক শীত পড়েছে, বুঝছেন এখন একটু কম যদিও হঠাত করে আমি last পাঁচ ছয় বছর আমি এইরকম শীত দেখিনি হঠাত করে এত বেশি ঠান্ডা পরবে খুব একটা নাজেহাল অবস্থা শীতে তো ঢাকার যারা রাস্তায় থাকে আরকি, footpath এর যে লোকজন ওদের খুব অবস্থা খারাপ ছিলো একটা দুই তিনশো টাকার ওই কম্বল আসে না কম্বল নিয়ে খোলা আকাশের নিচে ইম শুয়ে ছিলো খুবই একটা বাজে অবস্থা এবার যে শীতটা পরসে